তারপরে তো মানে উম হা উঠতেও কষ্ট নাবতেও কষ্ট হাঁটু নিয়ে।

তখন জঙ্গল তাও আমি নৌকাতেই বসে ছিলাম। আমার জঙ্গল ওতো ঘোরাও হয়নি দেখাও হয়নি।

তারপরে হলো সেখানে আর কি করবো মেয়েদের দিয়েই সব করাই আমি।

এটা একটা বালাজি মন্দির । যেইখানে যত জায়গায় যত মন্দিরেই যাওনা কেন আমাদের কলকাতায়ও তাই বালাজি জাতেরেও যে মন্দিরে আমি এই মন্দিরে গেছিলাম। জুতোটা সাইড -এ রেখে দিয়ে কয়েকটা টোকন নিয়ে মন্দিরে ঢুকেছিলাম। নালে তো ওরম জুতো চুরি হয়ে যাবে খুলে রেখে দিলে।